এবং অনেক সুন্দর লাগছে দেখতে টাওয়ার টি অনেক লম্বা টাওয়ার এর পাশে একটা গাছপালা দেখা যাচ্ছে এবং ঘরবাড়ি।

চানাচুর গুলো দেখতে খুব ভালো লাগছে চাটটা।

একজন ছেলে এবং একজন মেয়ে এর দিকে তারা কিছু গল্প করে করে যাচ্ছে হয়তো।

মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী জয় চন্ডি মাতার মন্দির।